আর কিছু মূর্তি আছে। তারপর আর একটা থামে এরম অনেকরকম আছে আর একটা থামে আরেকরকম আছে।

বিল্ডিংয়ের মত। একটা প্লেয়ার আছে প্লেয়ার -এর ওপর দিয়ে দাঁড়িয়ে আছে একটা রাজা-আ। রাজার মাথার কাছে দাঁড়িয়ে আছে একটা নকশা।

পাহাড় আছে দু সাইড -এ গাছ আছে আর হলুদ কালার এর পাহাড় টা আর সবুজ কালার - এর গাছ নিচে কিছু ঘাস স মাঝ খানে রাস্তা।